এখানে কয়েকগুলা হরিণের বাচ্চা রয়েসে।

জলের মধ্যে দুটি হাঁস সাঁতার কাটসে।

একজন লোকের মাথায় সাতা পরা আচে।

বিল্ডিংয়ের সামোনে গ্লাস লাগানো রয়েছে।

দোকানের ভিতরে বসার জায়গা রয়েছে।

পাশে তাঁবুর মতো একটি জিনিস বানানো রয়েছে হলুদ এবং লাল কালার দিয়ে।

পিনাট বাটারের প্যা-প্যাকেটও দেখা যাচ্ছে।

বাচ্চাদের খেলনারও দুইটি জিনিস দেখা যাচ্ছে।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে এটি একটি রুমের সামন।

ওটার মধ্যে খালার সিলভারের দেওয়া রয়েছে।

পিছনে একটি স্কুল রয়েচে দুইপাশে দুইটি কার রয়েসে ।

রুমের মধ্যে চারজন মেয়ে ডান্সের প্র্যাকটিস করছে।

নীচে কয়েকটি বোতল রাখা রয়েছে।

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা ফুল রয়েসে।

দেওয়ালে অনেকগুলা সবি লাগানো রয়েছে।

এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে বড় বড় পাথরের দ্বারা দেওয়াল তৈরি করে রাখা।

একটি টেবিলও দেখা যাচ্ছে দেওয়ালে পোস্টার লাগানো রয়েছে।

পাশে একজন মহিলা চেয়ারে বসে আছেন।

এ সবিটিতে দেখা যাচ্ছে এটি একটি বিল্ডিংয়ের নীচ।